নমস্কার বন্ধুগণ
ক্টার্টল পরিচিতির এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমি ক্টার্টল শুরুর বুনিয়াদি মূল তথ্যের সাথে পরিচয় করাব
এই টিউটোরিয়ালে আমরা শিখব ক্টার্টল উইন্ডো এডিটর ক্যানভাস মেনু বার টুলবার আমি এও শিখব টার্টল ঘোরানো
রেখা অঙ্কন এবং দিক পরিবর্তন
ত্রিভুজ আঁকা
এই টিউটোরিয়ালটি রেকর্ডের জন্য আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 ক্টার্টল সংস্করণ 081 বিটা ব্যবহার করছি
ক্টার্টল কি
মৌলিক প্রোগ্রামিং শেখার জন্য ক্টার্টল একটি বিনামূল্য টুল
এটি কম্পিউটারের সাহায্যে ইন্টারেক্টিভ লার্নিং এর জন্য দরকারী
httpedukdeorgkturtle এ ক্টার্টল ডাউনলোডের জন্য উপলব্ধ
ক্টার্টল প্রোগ্রামিং সহজ এবং সুগম করে তোলে
শিশুদের বুনিয়াদী গণিত শেখাতে সাহায্য করে
কমান্ডের অনুবাদ প্রোগ্রামারের কথিত ভাষায় করা হয়
কমান্ডকে দৃশ্যতে বদলান
আমরা সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের ব্যবহার করে ক্টার্টল সংস্থাপন করতে পারি
সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের এর উপর অধিক তথ্যের জন্য দয়া করে http spoken tutorialঅর্গ তে উবুন্টু লিনাক্স টিউটোরিয়ালটি দেখুন
একটি নতুন ক্টার্টল অ্যাপ্লিকেশন খুলুন
দাশ হোম এ টিপুন
সার্চ বারে ক্টার্টল লিখুন
এবং ক্টার্টল আইকনে টিপুন
একটি বিশিষ্ট ক্টার্টল উইন্ডো এরকম দেখায়
এটি মেনুবার
উপরের মেনু বারে আপনি মেনু আইটেম পাবেন
ফাইল এডিট ক্যানভাস রান টুলস সেটিংস এবং হেল্প বিকল্পগুলি
টুল বারে আপনি ব্যবহৃত অধিকাংশ কাজের জন্য যেতে পারেন
এডিটর বাঁদিকে আছে যেখানে আপনি টার্টেলস্ক্রিপ্ট কমান্ড লিখতে পারেন
এডিটরের অধিকাংশ ফাংশন ফাইল এবং এডিট মেনুতে পাওয়া যেতে পারে
এখানে এডিটরে কোড লেখার বিভিন্ন উপায় রয়েছে
সবচেয়ে সহজ উপায় হল একটি উদাহরণ ব্যবহার করা
ফাইল মেনুতে যান এক্সাম্পলস নির্বাচন করুন
এখানে আমি ফ্লাওয়ার নির্বাচন করব
নির্বাচিত উদাহরণের কোড এডিটরে প্রর্দশিত হয়
কোড রান করার জন্য মেনু বার বা টুল বার থেকে রান বাটনে টিপুন
আরেকটি উপায় হল এডিটরে আপনার নিজের কোড সরাসরি লিখুন
বা কিছু কোড এডিটরে কপি পেস্ট করুন
উদাহরণস্বরূপ অন্য ক্টার্টল ফাইল থেকে ক্যানভাস ডানদিকে আছে যেখানে টার্টল আপনার চিত্র তৈরী করে
টার্টল ক্যানভাসে এডিটর থেকে প্রাপ্ত কমান্ড অনুযায়ী চিত্র তৈরী করে
টুল বারে রান বিকল্প এডিটরে কমান্ডের নিষ্পাদন আরম্ভ করে
এটি নিষ্পাদন গতির একটি সূচী প্রস্তুত করে
ফুল স্পিড ফুল স্পিড স্লো স্লাওয়ার স্লোভেস্ট এবং step by স্টেপ অ্যাবর্ট এবং পাউস বিকল্প আপনাকে যথাক্রমে নিষ্পাদন বন্ধ করা এবং থামানোর অনুমতি দেয়
এখন এই কোড রান করি
টার্টল ক্যানভাসে একটি ফুল আঁকে যখন আপনি একটি নতুন ক্টার্টল এপ্লিকেশন খোলেন
ডিফল্টরূপে টার্টল ক্যানভাসের মাঝখানে হয়
এখন টার্টল ঘোরান
টার্টল তিন ভাবে ঘুরতে পারে এটি সম্মুখে ঘুরতে পারে
এটি পিছনের দিকে ঘুরতে পারে
এটি বামে বা ডানে ঘুরতে পারে
এটি পর্দায় একটি স্থানে সরাসরি ও যেতে পারে
প্রোগ্রাম টেক্সটে জুম করি যার ফলে এটি সম্ভবত একটু ঝাপসা হয়ে যেতে পারে
একটি সহজ উদাহরণের মাধ্যমে যাই
আপনার এডিটরে নিম্নলিখিত কমান্ড লিখুন রিসেট ফরওয়ার্ড 100 টার্নরাইট 120 ফরওয়ার্ড 100 টার্নরাইট 120 ফরওয়ার্ড 100 টার্নরাইট 120 লক্ষ্য করুন আমাদের লেখার সাথে সাথে কোডের রঙ বদলে যায়
এই বৈশিষ্ট্যকে হাইলাইটিং বলা হয়
বিভিন্ন ধরনের কমান্ড ভিন্নভাবে চিন্হাঙ্কিত হয়
যা এটিকে কোডের বড় ব্লক পড়তে সহজ করে তোলে
আমি এখন কোড ব্যাখ্যা করব
রিসেট কমান্ড টার্টল কে ডিফল্ট স্থানে সেট করে
ফরওয়ার্ড 100 কমান্ড টার্টল কে 100 পিক্সেল থেকে আগে বাড়ায়
টার্নরাইট 120 কমান্ড টার্টল কে 120 ডিগ্রী বার্মাবর্তে ঘোরায়
লক্ষ্য করুন ত্রিভুজ আঁকার জন্য এই দুটি কমান্ডের তিনবার পুনরাবৃত্তি হয়
এখন কোড নিষ্পাদিত করি
আমি স্লো স্টেপ নির্বাচন করব যাতে আমরা বুঝতে পারি যে কোন কমান্ড নিষ্পাদিত হচ্ছে
এখানে ত্রিভুজ আঁকা হয়েছে
আরেকটি উদাহরণ দেখি এবং আমাদের ক্যানভাস সুশোভিত করাও শিখি
রিপিট কমান্ড ব্যবহার করে একটি ত্রিভুজ আঁকি
আমি বর্তমান প্রোগ্রাম মুছে ফেলবো
স্পষ্ট দেখতে আমি প্রোগ্রাম টেক্সট জুম করি
আপনার এডিটারে নিম্নলিখিত কমান্ড লিখুন রিসেট ক্যানভাসাইজ স্পেস 200200 ক্যানভাসকোলোর স্পেস 02550 পেনকোলোর স্পেস 00255 পেনভিডথ স্পেস 2 রিপিট স্পেস 3 কোঁকড়া র্বন্ধনীতে ফরওয়ার্ড 100 টার্নলেফট 120 আমি এখন কোড ব্যাখ্যা করি
রিসেট কমান্ড টার্টল কে তার ডিফল্ট স্থানে সেট করে
ক্যানভাসাইজ 200200 ক্যানভাসের প্রস্থ এবং উচ্চতা 200 পিক্সেল নির্ধারিত করে
ক্যানভাসকোলোর 02550 ক্যানভাসকে সবুজ করে
02550 একটি আরজিবি কম্বিনেশন যেখানে শুধুমাত্র সবুজ মান 255 এ নির্ধারিত আছে এবং অন্যগুলি 0 তে সেট আছে
এটি ক্যানভাসকে সবুজ করে
পেনকোলোর 00255 কলমের রঙ নীল নির্ধারিত করে
আরজিবি কম্বিনেশন যেখানে নীল রঙের মান 255 নির্ধারিত আছে
পেনভিডথ 2 কলমের প্রস্থ 2 পিক্সেল নির্ধারিত করে
রিপিট কমান্ড একটি সংখ্যা এবং কোঁকড়া বন্ধনীতে কমান্ডের সুচির সাথে আছে
এটি কমান্ডকে তরঙ্গায়িত বন্ধনীতে সংখ্যা নির্দিষ্ট করে পুনরাবৃত্তি করে
এখানে ফরওয়ার্ড 100 এবং টার্নলেফট 120 কমান্ড কোঁকড়া বন্ধনীতে আছে
রিপিট কমান্ড সংখ্যা 3 এর পর আছে কারণ ত্রিভুজের তিনটি প্রান্ত আছে
এই কমান্ড লুপ এ 3 বার রান হয়
ত্রিভুজের 3 টি প্রান্ত আঁকা হয়ে গেছে
এখন কোড রান করুন
প্রোগ্রাম নিষ্পাদনের জন্য আমি স্লো বিকল্প নির্বাচন করব
ক্যানভাসের রং সবুজ হয় এবং টার্টল একটি ত্রিভুজ আঁকে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
ফাইল মেনু থেকে সেভ এএস নির্বাচন করুন
সেভ এএস ডায়লগ বাক্স প্রর্দশিত হয়
আমি ফাইলটি সংরক্ষণ করতে ডকুমেন্ট ফোল্ডার নির্বাচন করব
আমি ফাইলের নাম ট্রায়াঙ্গেল লিখব এবং সেভ বাটনে টিপব
লক্ষ্য করুন ফাইলের নাম উপরের প্যানেলে প্রদর্শিত হয় এবং এটি সকল টার্টল ফাইলের মত ডট টার্টল ফাইল হিসেবে সংরক্ষিত হয়
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সারাংশিত করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ক্টার্টল এর এডিটর ক্যানভাস মেনুবার এবং টুলবার
টার্টল ঘোরানো
লাইন টানা এবং দিক পরিবর্তন
ত্রিভুজ আঁকা
নির্দেশিত কাজ হিসেবে কমান্ড ব্যবহার করে আপনি একটি বর্গক্ষেত্র আঁকুন
ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড টার্নলেফট টার্নরাইট এবং রিপিট
আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড কলর পেনভিডথ এবং পেনকোলোর সেট করুন
আরজিবি কম্বিনেশনে মান পরিবর্তন করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইপেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইপেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ